দেখতে পাচ্ছেন চারিদিকে গ্রিরিল দিয়ে কত সুন্দর ঘেরা। চারদিকে ফুলগাছ সুন্দর করে ডেকোরেশন করা আছে। পিছনে একটি বড়ো গাছসেই গাছের ছায়া সুন্দর করে এসে মূর্তিতে স্থাপন করা হয়ে--

বাড়িটাকে দেখছেন খুবই সুন্দর লাগছে। চারিদিকে কত সুন্দর রং করা হয়েছে। যদি আরেকটু সাদা রং করে দেওয়া হতো বাড়ি টাকে খুব অসাধারণ লাগতো এবং জানলা গুলো দেখছেন গিরিল দিয়ে কত সুন্দর সাজানো আছে।

পার্ক -এর দৃশ্য মানে এই সুন্দর একটা মানে চারিদিকে জল আর জল এবং সেখান দিয়ে যদি আপনি র মতো রাইড নিতে চান সেখানে যদি নামেন জলের মধ্যে খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে খুব একটা সুন্দর ফিলিংস আপনার হ--